এটা একটা বিল্ডিং দেখা যাচ্ছে। এই বিল্ডিং টা অনেক পুরোনো মতন মনে হচ্ছে ।

এর উপরে সবুজ কালার আছে হালকা পেস্তাআর নিচুনে পুরো ওয়াইট কালার -এর আছে ।

এটা একটা স্ট্যাচু মতন আছে এই স্ট্যাচু র--

ওপরে বিমল পানের মাসালার এড ও দেয়া আছে বাস বুলু কালার এর আছে ওর পাশে অনেক কটা লোক ও দাঁড়িয়ে আছে।

শোকেস -এর ভেতরে অনেক বই ও দেখা যাচ্ছে পাশে তিনটি চেয়ার -ও আছে ওপাশে একটা প্রিন্টার -ও দেখা যাচ --

এইটা একটা টাওয়ার আছে আর এই এইটা ইলেকট্রিক টাওয়ার আছে ।